এখানে একটি বিশাল বড় আপার্টমেন্ট দেখা যাচ্ছে। এটির নাম শ্রী কৃষ্ণ। আপার্টমেন্ট টি খুবই সুন্দর দেখ--

এবং এপার্টমেন্ট এর চারপাশে অনেক গাছপালা রয়েছে এপার্টমেন্ট এর নিচে--

এই কাম পঞ্চায়েতে গ্রামের লোকেরা বিভিন্ন দরকারে আসে এবং অনেক সরকারি কর্মী এখানে কাজ করে।

চারপাশে অনেক পুরোহিত পূজো করছেন। কিছু পুরোহিত তারপাশে দাঁড়িয়ে রয়েছে মন্দিরের ভিতরে অনেক আলো জ্বলছে চারপাশ জমজমাট।

এটি একটি বাস স্টপ বাস স্টপ -এ দেখা যাচ্ছে বাস দাঁড়িয়ে রয়েছে। এছাড়া অটো আরো বিভিন্ন ধরনের গাড়ি দাঁড়িয়ে রয়েছে বাস স্টপ -এর ধারে ধারে কিছু দোকান দেখা যাচ্ছে দোকানের সামনে কিছু লোকজন--

কিছু খাবার বিক্রি করছে। সেখানে কিছু লোকজনের ভিড় জমেছে। একজন বয়স্ক ব্যক্তি বসে রয়েছে। দূরে কিছু বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

এটি একটি সাইকেলের দোকান সামনে দোকানে সাইকেলের ওপরে একটি ব্যক্তি বসে রয়েছে আর একজন ব্যক্তি একটি গিটার নিয়ে দাঁড়িয়ে রয়েছে আশপাশে আরো কিছু লোকজনদের দেখা যাচ্ছে।

আ-এ রাস্তার ধারে একটি বুলু কালারের বাস -ও দেখা যাচ্ছে।

মাঠের চারপাশে সুন্দর সুন্দর গাছপালা রয়েছে এই নদীর পারে বহু মানুষেরা ঘুরতে আসে নৌকা চড়ে।

একটি মুরগিও দেখা যাচ্ছে একটি ছোট্ট পুকুর ও দেখা যাচ্ছে। পুকুরটিতে পানা ভর্তি পুকুরের চারপাশে ছোট ছোট গাছ জন্মেছে।

একটি ফ্রিজ দেখা যাচ্ছে তারওপর জলের বোতল বিভিন্ন স্নাক্স এর প্যাকেট দেখা যাচ্ছে--

আপ এপার্টমেন্ট টির ব্যালকনি তে কিছু জামাকাপড় মেলা রয়েছে কোথাও কোথাও টবে ছোট্ট ছোট্ট ফুলগাছ লাগানো রয়েছে।

সে এ.টি.এম. এর গেট -টাও খোলা রয়েছে।

দোকানটির সামনে ফুল দিয়ে সাজানো হয়েছে কিছু স্নাক্স এর প্যাকেট ঝুলছে দোকানের ভিতরে--

ক্লোড ড্রিঙ্কস কোকাকোলার ফ্রিজ দেখা যাচ্ছে। সেখানে আহ কোল্ড ড্রিঙ্কস -ও রয়েছে।

ব্রীজ এই ব্রীজ -টি প্রতিদিন অনেক গাড়ি চলাচল করে ব্রীজ -টি একটি--

এবং কিছু ছোট ছোট বাড়িঘর ও রয়েছে।

এখানে একটি মেলা বসেছে। কিছু ব্রেক ডান্স দোলা দেখা যাচ্ছে। সেখানে লোকজন দোলা চড়ছে একটি টিকিট কাউন্টার এর পাশে কিছু লোকজন দাঁড়িয়ে রয়েছে। বাচ্চাদের--

এই রেস্টুরেন্ট -টি খুব ভালো খাবার পাওয়া যায় প্রতিদিন এখানে বিভিন্ন মানুষেরা খাবার খেতে আসে।

এটি একটি গাড়ি পার্কিং করার জায়গা। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ছোট বড় প্রাইভেট কার বিভিন্ন কালার -এর প্রাইভেট কার দাঁড় করানো রয়েছে একজন ব্যক্তি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছে।

এই আবাসনে বিশাল সংখ্যক মানুষ বসবাস করে। তারা সকলে মিলেমিশে এই আবাসনটিতে বসবাস করে বিভিন্ন উৎসব অনুষ্ঠান পালন করে।

এটি একটি মুদিখানা দোকান। দোকানটির নাম মা কালী স্টোর্স । দোকানটির সামনে কিছু চিপস কুড়কুড়ে --

সমস্ত ধরনের জিনিসপত্র রয়েছে এই দোকানটির জামা কাপড়ের কোয়ালিটি যথেষ্ট ভালো।

এখানে টবে হলুদ গাঁদা কমলা গাঁদার কিছু গাছ বিক্রি হচ্ছে এছাড়া বিভিন্ন দেবতাদের মূর্তি।